আমার সামনে আমি একটি রাস্তা দেখতে পাচ্ছি রাস্তাটি লম্বা বিশাল কিন্তু চওড়াতে কিছুকটা কম তুলনামূলক ভাবে।

আমার সামনে আমি একটি বাসস্ট্যান্ড দেখতে পাচ্ছি। বাসস্ট্যান্ড টি এ আপনার অনেক কটি বাস দাঁড়িয়ে রয়েছে এবং বাস স্ট্যান্ড এর সামনে একটি প্রতীক্ষালয়-ও রয়েছে বলে মনে হচ্ছে। প্রতীক্ষালয় টি বেশ বড় এবং--

এবং তাদের কাছে তাদের লাগেজ ও রয়েছে বলে মনে হচ্ছে সময়টি আপনার শীতের সময় বলে মনে হচ্ছে ।

আকৃতি করে সাজানো হয়েছে এখানে সবুজ রঙের একটি চাটনিও দেওয়া হয়েছে এখানে ড্রেস টি আপনার ব্ল্যাক কালার এর এবং আপনার খাবার টি ডিশ --

পরিষ্কার এবং পরিছন্ন বলে মনে হচ্ছে। পুকুরটিও বেশ বড়সর বলে মনে হচ্ছে। পুকুরের গভীরতা অনেকখানি আছে বলেও আমার মনে হচ্ছে।

এই পুকুরে আপনার কোন মাছ চাষ ও করা হয় বলে মনে হচ্ছে আমার।

চিত্র অঙ্কন করে তাকে সাজানো হয়েছে। আশেপাশে টবের মধ্যে গাছ ও আমি দেখতে পাচ্ছি। এখানে সবাই একত্রে খুবই সুন্দর ভাবে রঙ্গোলি - টি বানাচ্ছে।

বড় বড় গাছ ও আমি দেখতে পাচ্ছি এখানে একটি ইলেক্ট্রিক ট্রান্সফরমেট কেও আমি দেখতে পাচ্ছি এবং জায়গাটি সকালের সময় বলে মনে হচ্ছে।

আমার সামনে আমি একটি জায়গা দেখতে পাচ্ছি। এখানে একটি বাড়িও দেখতে পাচ্ছি। বাড়িটি একরকম খুব সুন্দর ভাবে কালারিং করা হয়েছে। বাড়িটির ভিতরে একটি বড় গাছ ও রয়েছে বলে মনে হচ্ছে। গেট টিও বেশ সুন্দর ভাবে সাজানো রয়েছে।

দূরে আরো অনেক বাড়ি ঘর আছে বলে মনে হচ্ছে এবং দূরে আরো অনেক বেশ বড় বড় লম্বা লম্বা গাছও আমি দেখতে পাচ্ছি সময়টি সকালের সময় বলে আমরা মনে হচ্ছে।

দাঁড়িয়ে রয়েছে বলে মনে হচ্ছে। ভিতরের জায়গাটি বেশ অনেকখানি এলাকা জুড়ে অবস্থিত হয়েছে বলে মনে হচ্ছে পাশে আপনার অনেক বড় বড় গাছ ও আমি দেখতে পাচ্ছি।

এই এই ছোট ছোট জায়গায় আপনার খুবই সুন্দর ছোট ছোট প্যান্ডেল ও করে দেওয়া হয়েছে যেখানে বসার ও জায়গা করে দেওয়া হয়েছে পেছন দিকে আপনার চেয়ার টেবিল এর ও ব্যবস্থা করে দেওয়া হয়েছে সেখানে অনেকজন।

আমার সামনে আমি একটি ট্র্যাক্টর শোরুম দেখতে পাচ্ছি ট্র্যাক্টর শোরুম টি সোনালিকা ট্র্যাক্টর শোরুম এখানে সামনেই আপনার একটি পতাকা উত্তোলন হয়েছে।

আমার সামনে কোনো যোগা সন শেখানো হচ্ছে বলে মনে হচ্ছে এখানে অনেক ব্যক্তি বসে জোড়হাত করে যোগা সন শিখছেন এবং জায়গাটি বেশ বড় সড় বলে মনে হচ্ছে নিচে কিন্তু খুবই --